খুব সুন্দর লাগছে এবং তারই পাশে একটি লোক দাঁড়িয়ে ।

দেখে মনে হচ্ছে ছবিটি খুব ভালো হয়েছে ।

এ বিভিন্ন জায়গা থেকে ধান নিয়ে এসে রাইস মিল -এ আমরা ধান থেকে চাল বের করে সে দেখা যা--